নদীর ওপরে ব্রিজ দেখা যাচ্ছে ব্রিজ -টি লোহা দিয়ে তৈরী এবং তার নিচে সিমেন্ট -এর বড় বড় পিলার দেখা যাচ্ছে-এ।

এই মাঠের পাশে প্রচুর বাচ্চা ছেলেদের কে দেখা যাচ্ছে যারা আহ তারা মাঠে কোনো খেলা দিচ্ছে।

তারা কোন একটি দেবতার পুজো করছে।

ছবিটিতে একটি কৃষি গ্রামের ছবি দেখা যাচ্ছে যার আসে পাশে প্রচুর বড় বড় গাছপালা রয়েছে। মাঠের মধ্যে কিছু গরু দেখা যাচ্ছ।

এবংমাঠটি লাল সাদা দেওয়াল দিয়ে ঘেরা রয়েছে ।